হ্যাঁ সাত হাজার হলে minimum পচিশ হাজার interest লাগবে বলেছে আর যেটু কথা বলেছি সেতু বলেছে আমরা নিয়ে বারো percent interest ঠিকা আছে মানে ধর তো হয়ে যাচ্ছে পঞ্চাশ হাজারে তোর বারো percent বলতে ধর ওই আর কত বলবো চুয়াত্ত হাজার পচ্চাতো হাজার এমনি হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেখান থেকে ও বলেছে যে ঠিক আছে তুমি আমাকে দশ percent এর দিয়ে দুই percent আমি manage করে নেবো আমি বলেছি ঠিক আছে তুই যখন বলছিযে সাত হাজার তখন ওই

i think মনে হয় পচ্চাতো হাজার পড়বে something আর বারো percent তোর বিরাশি হাজার পড়ছিলো sorry ও তাহলে দেখো জি যদি দশ percent হয় সুবিধে তো একটু হয় তাই না হম হম হম সেটা সেটা মানে কি বলবো দেখতে গেলে তোর দ্বারা হম হম ওই হিসাবে পড়ছে হ্যাঁ হ্যাঁ ওযা পরবে পরুকগা ওটা তো আমি একবারে মেটাছিনা ওটা time নিয়ে মেটাচ্ছি সাথে সেই জন্য যদি interest লাগে ওটা দেয়া যাবে আমি যে টাকাটা interest দেব সেই টাকাতা ব্যবসা থেকে তুলে নিবো please লাভটা তুলে নেবো তাই না হম ওটা ওটা ওটা দেখ matter করে না ঠিক আছে তো আমি সুধু এটা এটা বলতে চাই যে time to time interest মিটিয়ে ডিবি আর যদি কোনো time অসুবিধা হয়ে যায় তাহলে ব্যবসা যেহেতু করছি কোনো চাকরি না কিছু অসুবিধা হবে কোনো মানে first মানে ইনেই একদম প্রতিক দিন চলবে বা ধর কি বলবো এটা ভালো running চলবে তো যেহেতু আমি তোকে বলছি যে যদি কোনো অসুবিধা হয় ও তাহলে সেটা আমাকে আগে জানাবি ঠিক আছে তাহলে কি বলতো তোর যদি কোনো অসুবিধা হয় সেই টাকা সেই monthly আমি কোনো makeup করে দেব but তুই যদি end moment জানাস যে আমার হয় নি বা আমি দিতে পারছি না তা হলে কি বলতো তাহলে আমার তখন কিছু করা থাকবে না আর আর bank কি বলতো bank time to time মানে interest চাই ঠিক আছে সেটা তো time to timeEMI দিতে হবে সেই একদম ঠিক কথা বলছো দেখো আমার যদি কোনো problem হয় তোমাকে জানাবো কারণ তুমি দিয়ে দিবে যানি আর তবে অসুবিধা হবে না কারণ আমি ধরো

হম হম না তো ভালো backup plan করেছি সেটা ভালো ঠিক আছে সেই যদি ধর তুই দুই বছরে বাইশ হাজার ওকে দিতে হয় তো সেই না হলে দিবি ঠিক আছে but কি বলতো তুই একটা safety থাকবি না ব্যাপার তাতে হটাৎ করে তো যদি ব্যবসাতে কোনো কিছু আসে তুই সেটা fight করার মতো অবস্থা থাকবি হ্যাঁ তাতে তো যদি কি বলবো দুই বছরের কুড়ি হাজার টাকা লাগবে তো লাগুক কি আছে দুই বছরের কুড়ি হাজার তেমন কোনো matter করে না সেটাই তারপর ধরো কি করে রেখেছি আমি ছয় মাসের জন্য EMI তো লাগে সেটা আমি রেখেছি আলাদা করে কারণ এই ছয় মাসের backup রেখেছি কোনো কারণে ধরো কিছু জন্য সমস্যা হয়ে যায় ছয় মাসের মধ্যে নিশ্চয় আমি কিছু টাকা আমি উপার্জন করতে পারবো সেই জন্য আমি ছয় মাসের backup রেখেছি EMI জন্য শুধু হুঁ হুঁ না না ঠিক করেছি সব দিক থেকে ভালো করেছি কারণ একটা যে কোনো plan এর backup plan থেকে ঠিক আছে তো তুই যে এটা ভেবে রেখেছি যেটা এটা শুনে ভালো লাগলো তো আর ব্যবসা মানে কি কি ব্যবসা নামাতে চাস বল দেখো ব্যবসা বলতে প্রথমে ধরো কি বলবো আমাদের জায়গাটা সেটাধরো অনেকটা রাস্তার ধারে মানে কি বলবো আমাদের যে নদী আছে দারোগা নদী তো ও নদী যাওয়া রাস্তা উপরে পড়ছে আমাদের জায়গাটা বুঝলে তো মানে তাহলে ব্যবসা place ভালো জায়গা পেয়েছি হ্যাঁ place বলতে ধরো ফাঁকা মাঠের জায়গা আর সেখানে একটা দুকান চলবে বলতে গালে চা জল তারপর সিগারেট তারপরে ধর ঠান্ডা

না না ভালো plan করেছি সবকিছু stock এ রাখবি তো একটা কাজ করবি যে fridge টা রাখবি না সেইটা একটু সাবধানে রাখিস মানে যে বাড়িতে বানাবি সেটা একটু safety ঠিক ভাবে বানাস যাতে ধর কি বলবো বুঝতে পারছিস যেহুতু নদীর ধার সেহুতু ধর তুই রাতের বেলায় চলে আসবি তো জায়গাটা ফাঁকা থেকে যাবে জায়গাটা তো একটু সব দিক চিন্তে চিন্তা ভাবনা করেই রাখিস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এক দম ঠিকি বলেছো দেখো বাড়িটা করবো একটু ভালো করে করবো কারণ আমার ঠাকুর বাবা ঠাকুর বাবা বলছিল কি আমরা এখন গিয়ে থাকবো দোকানে তো দোকান তাতে সবকিছু রেখে দেব fan থেকে আরাম্ব করে বল তাহলে একটু বাড়ীর মতো করে দেব বুঝলি না না তাহলে তো ঠিকই আছে যদি কেও থেকে তার জন্য থাকার জন্য ব্যবস্থা করতে হবে ঠিক আছে but কেও থাকলে safety

কোন ধরো ব্যবসা বলো তারপর গাড়ি মানে বাড়িতে আনতে খুব অসুবিধা হচ্ছে বুঝলে হু হু but দেখি যা করবি একটু ধর ভাবনা চিন্তা plan নিয়ে করিস আর bank ব্যাপারে কোনো কিছু ব্যবস্থা হলে আমাকে বলিস কারণ ধর কি বলতো bank এর অনেকে সঙ্গে চিনা যান আছে যেহেতু ভালো সাম্যক রেখেছি তো সেই আনুযায়ী bankEMI থেকে শুরু করে কোনো loan টন যদি তুই না নিতে চাষ অন্য কেও নিতে চাই তো তাও বলিস life insurance তাপররে আরো other যাবতীয় যা যদি কোনো কিছু দরকার হয় একবার বলিস ঠিক আছে

gold loan বলতে দেখ gold loan দুই প্রকারে হচ্ছে এক হচ্ছে তুই কোন ধর app কোন কিছু কাছ থেকে মারফতে হচ্ছে সেটা হচ্ছে ওর কাছ থেকে gold কিনে ওটা তুই জমিয়ে জমিয়ে রেখে দিবি ঠিক আছে তো সেটা তারপরে তুই এটা তুলতে পারবি ঠিক আছে serving loan বলে ওটা আর যেটা gold loan যেটা muthoot finance নেই please আর হচ্ছে bank নেই সেগুলো হচ্ছে তোর যেটা সোনা দানা যে গুলো থাকবে সেগুলো তুই ধর তার কাছে জমা রাখলি এবার তার হিসাব অনুযায়ী তার market value অনুযায়ী তোকে তারা সেই টাকা cash দিলো ঠিক আছে তোকে যে cash টা দিল সেই cash তা তুই যতদিনে মানে শোধ করছি বা তার interest সমেত যখন যতদিন না শোধ করছিস ধর আমি যখন তোর আমি suppose বলছি তোর ধর market value গয়না দশ লাখ ঠিকাছে তোকে ওরা দেবে ধর something সাত লাখ বা আট লাখ টাকা ঠিক আছে কেন বলছি কারণ তারতো interest আছে হ্যাঁ তোকে যতদিন টাইম দিবে ততদিন একটা interest থাকবে সেইতো আর মানে তোকে দশ লাখ টাকা দিলো আর দশ লাখ টাকা ঘরে রেখে দিলো দশ লাখ টাকা নিয়ে ধর চলে গালি বা শোধ করতে পারলি না ততদিন কেনো ঝিমিয়ে রাখবে টাকাতা ঝুলিয়ে রাখবে টাকা তা ও তার জন্য সেই অনুযায়ীই তোকে য হাজার দিলি তুই যতটা পরমান দিলি কিছু একটা কম দিবে তো এবার interest সমেত যেতেই নাই হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো কারণ দেখ তুমি যেটা বললে মানে যা টাকা দাম হবে সোনায় গয়না সেথা থেকে কিছু কম দিবে কারণ ওরা তো দেখছে একটা security হিসাবে রেখে দায় তাই না হু হু ওটাই মানে security money রেখে দিতে হয় না হলে ধর কি বলতো এদের অসুবিধা

হু হু হু এবার তাহলে যে ধরে loan করেছে তার উপরে তো মানে পুরো matter টা পরে যাচ্ছে না তার পরে ধর সেই যদি কোনো document soft document না দেখে নিয়েছে তার উপর বাসতা তার উপর পড়েছে কারণ টাকা তা তো সেই employee কে দিতে হবে

votar card পরিবর্তে loan দিয়ে দিচ্ছে তাই না

সেটাই কিন্তু customer কি ধরো এক আধ টো customer আছে যেগুলা আমি আমাদের সামনে সামনে বলতে ধরে পাশের পাড়া মানে একজন প্রায় ধরো এক লাখ থেকে দুই লাখ টাকা loan করে মানে বাড়ি থেকে পালিয়ে গাছে তা বন্ধনের যে মানে employee গুলো থাকে তো ওরা প্রায় আসে আর খোঁজ করে কিন্তু পাইনা খো বুঝতে পারলে এবার যে employee তা গেছে তার উপর দিয়ে যাবে ঝড়টা ঠিক আছে সেটাই তবে bank যেমন loan এর সুবিধা আছে তেমন অসুবিধা আছে তাই না এবার যদি দেখ এবার যদি last অব্দি কিছু না হলো তখন যদি সেই কোনো যায়গা টাইগা দিয়েছে যে বাড়িটা ছিল সেই বাড়িটা হয়তো নিলামি হবে হবে নিলামি but কি বলোতো ওদের কে একটি employee আমি জিজ্ঞাসা করছিলাম যদি ধরো কোনো customer loan নিলে loan দিতে পারলো না তখন কি করা যাবে last তোমাদের ওরা বলছে নাকি আমরা দেখো ধমকাতে পারবো plus ওর বাড়ি বার বার যেতে পারবো কিন্তু একটা খারাপ কথা বলতে পারবো না কারণ customer যদি মনে করে আমাদের উপর মানহানি মামলাও করতে পারে সেই জন্য ধরো আমরা বারে বারে গিয়ে বলবো টাকাটার দেওয়ার জন্য তার বেশি কিছু করতে পারবো না। তাও ঠিক ঠিক আছে হ্যাঁ ছয় কিলো পুরো একদম চাপে মানে

তো বলছি যে ঠিক আছ রাখছি তাহলে এবার আবার আজকে খুবই ঘুম আসছে আমি আজকে আর পারছিও না কথা বলতে আমি তোকে একদিন পরে ফাঁকা হয়ে সকাল দিকে phone করবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তবে একদিন তুমি ঘুরতে এস ঠিক আছে যখন করলাম

ঠিক আছে যাবো ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ ঠিক আছে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

এটাও কিন্তু একটা parallel combination জিরো ওহমের সাথে parallel combination তাহলে তোমাকে আমি কি বলছিলাম গুণফল বা যোগফল বলছিলাম না তাহলে জিরো into দশ divided by জিরো plus তাহলে জিরার সাথে যা ইচ্ছে গুন করো মানে বিষয়টা কি সহজ করে বলতে গেলে এইটা আর এইটা কিন্তু parallel ভাবে আছে বা সমান্তরাল ভাবে আছে এবং এইটুকু অংশের তুল্য রোধ হচ্ছে জিরো এই কারণে আমার এখানে দশ

এবং কেন কেন তুল্য রোধের মানটা আমাদের সব থেকে ছোটটার থেকেও কিন্তু ছোট হচ্ছে বুঝতে পেরেছ এবার আমাদের দায়িত্ব হল এবার আমরা একটা circuit solve করতে যায় চলো তাহলে আমরা বোর্ডের register কে মুছে ফেলি এখন একটা ব্যাটারির সাথে যখন আমি কোন রোধ যুক্ত করি তখন এই রোধ টা নির্ধারণ করে যে ব্যাটারি কি পরিমাণ মানে current মানে current ঐ রোধের মধ্যে দিয়ে দিতে পারবে তাই না হচ্ছে বিষয়টা যেমন ধরো আমি একটা ছোট্ট একটা circuit আঁকি একটা খেয়াল করও circuit টা মনে করে এমন যে এটা একটা ব্যাটারি আছে আমাদের ছয় ভোল্ট খেয়াল করো তারপর আমি নিচে একটা ব্যাটারি দিলাম ধরো খেয়াল করো

ঠিক আছে এই যে parallel ভাবে আছে আচ্ছা parallel আমি আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম খেয়াল করো সেটা হলো যদি তোমার কাছে ছোট্ট MCQ ওটা মাঝে মাঝে দিতে পারে ধরো তিনটা রোধ আছে parallel ভাবে সমান মানের তিনটা রোধ প্রত্যেকটা ধরলাম আমি হচ্ছে নয় ওহম করে নয় ওহম এই যে নয় হও এটাও নয় ওহম তাহলে তিনজনের ফলে বলতো তুল্য রোধ কতটুকু হবে এই তিনজনের মানে এই দুই মাথা তুলে রোধ । আমি যদি যদি এখানে তুল্য রোধ বের করতে চাই তাহলে সূত্র কিন্তু ওইটাই ওই যে one by nine pulse one by nine plus one by nine এর কি এর inverse তাই না এইতো তাহলে এটাকে তুমি বলতে পারো three by nine এর inverse inverse মানে উল্টা ভগ্নাংশটা উল্টে যাবে নয় by তিন মানে হচ্ছে তিন মানে just নয় by তিন বা তিন ওহম মানে সহজ কথায় যখন সমান মানে রোধ আছে সমান তখন তুমি হচ্ছে সংখ্যাটা দিয়ে ভাগ করলে পারলে কিন্তু হয়ে যাচ্ছে বুঝেছ তাহলে তোমাকে যদি একটা question দিতাম আমি যে দশ ওহমের পাঁচটি রোধ সমান্তরালে যুক্ত করলে যুক্ত করলে তুল্যরোধ কত তাহলে এটা তোমাকে জিজ্ঞাসা করলাম তাহলে তোমার একদম একবারে তুমি answer বলে দিতে পারবা কয়টা রোধ আছে দশ ওহমের কয়টা পাঁচটা মানে বিষয়টা হলো যে এরকম যে এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা এই এরকম যদি পাঁচ টা রোধ parallel ভাবে দিই প্রত্যেকটা দশ ওহমের আমাদের দশ by পাঁচ বা two ওহম অর্থাৎ সবসময় মনে রাখতে হবে যে রোধ কে কম আছে রোধ সমান্তরাল ভাবে যুক্ত আছে once more কি বললাম কথাটা রোধ যখন কমাতে হয় তুল্য রোধ কমাতে হয় তখন আমরা রোধকে সমান্তরাল ভাবে ব্যবহার করি clear আর রোধ যখন বাড়াতে হয় তখন আমরা সিরিজে ব্যবহার করব আচ্ছা আমি দাও এই এই circuit টা একটু পরে আসতেছি আমি আর একটা জিনিস তোমাকে আর একটু করে দিই আরেকটা question করে দেই খেয়াল করো ধরো আর একটা question তোমাকে দিলাম আমি বললাম যে পচি ওহম রোধে কি ব্যবস্থা নিলে কি ব্যবস্থা নিলে দশ ওহম রোধ পাওয়া যাবে রোধ পাওয়া যাবে রোধ পাওয়া যাবে এইটা মনে করে তোমাকে question দিয়েছে এখন তুমি একটা জিনিস চিন্তা করো আমি বলেছিলাম রোধকে আমি বলেছিলাম রোধ কে যখন সিরিজ করা হয় তখন রোধের মান কিন্তু যোগ হয় তাই না এখানে তোমাকে বলছে পচিশ ওহম থেকে কিভাবে দশ ওহম পাওয়া যাবে মানে তোমার রোধ কে কমাতে হবে রোধকে কমাতে হবে। এখন রোধকে কমাতে যদিও একটা কাজ করেন কোনো রোধকে কেটে ফেলা যাবে না তাহলে আমাদের প্রথমে suggestion হচ্ছে এই যে পচিশ ওহম এর এর সাথে আমি ধরালাম small r মানে রোধ সমান্তরাল করতে হবে সমান্তরাল করতে হবে তাঁর মানে হলো খেয়াল করো আমার কাছে পচিশ ওহমের রোধ already আছে এই পচিশ ওহমের একটা রোধ already আছে আমি এর সাথে এমন একটা রোধ কে parallel করতে চাই এই যে যার মানে small r যাতে এই রোধের parallel combination বা সমান্তরাল সমবায় যে রোধ টা আমি তাঁর মান দশ ওহম হয় বুঝছ তাহলে small r বের করতে পারবো না যে আমার কত মানের রোধকে আমি সমান্তরাল ভাবে আমি যুক্ত করবো এটা শিখে নিলাম দুইটার কি তুল্য রোধ কত হবে এই গুন ফল r গুন পচিশ divided by যোগফল পচিশ plus divided by এইটা হচ্ছে এই দুই জনের তুল্য রোধ এই তুল্য রোধের মানের টা কত হবে এই তুল্য রোধের মান হতে হবে দশ পচিশ ওহম আমার কাছে আমি একটা রোধের সাথে parallel ভাবে যুক্ত করলাম যাতে আমার এই দুই জনের তুল্য রোধের মান হয়ে গেলো হচ্ছে দশম সেটা লিখছি এখানে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে যোগ বিয়োগ করলে পচিশ r সমান সমান দুইশ পঞ্চাশ plus হচ্ছে দশ r তাহলে আমি পচিশ r minus দশ r equal to দুইশ পঞ্চাশ এটাকে বাম পাশে নিয়ে আসছি পাচ্ছি পনেরো r equal to দুইশ পঞ্চাশ অর্থাৎ r পাওয়া যাবে হলও দুইশ পঞ্চাশ divided by পনেরো এখান থেকে যা পাব ওই পরিমাণ আমার কি ভাবে লাগাতে হবে আমার সমান্তরাল ভাবে যুক্ত করতে হবে answer হচ্ছে ষোলো দশমিক ছয় সাত ষোলো দশমিক ছয় সাত ওহম এই রোধ টা কিভাবে লাগাব বল তো সমান্তরালে যে আমার কাছে পচিশ কম আছে আমি কি বাবস্তা নিলে আমি দশ ওহম বানাতে পারব তাহলে বাবস্তা হচ্ছে আমার ষোলো দশমিক ছয় সাত ওহমকে রোধকে সমান্তরাল ভাবে যুক্ত করতে হবে কিন্তু তোমাদের যদি এমন একটা প্রশ্ন বলতাম এমন